সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে পাশে ছোট্ট একটি পু্ষ্করিণী দেখা যাচ্ছে।

একটি বিদ্যুত লাইন রয়েছে দোকানের মধ্যে অনেকগুলা জলের বোতল দেখা যাচ্ছে একটি আমুলতাজার প্যাকেট দেখা যাচ্ছে উম--

সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে নদী ভর্তি জল রয়েসে।

নীচে আরো কয়েকটি গোল টাইস রাখা রয়েসে ।

দোকানের ভিতরে লাইট জ্বালানো রয়েসে দোকানের সামনে অনেক খালি জায়গা রয়েছে।

সামনে একটি রাস্তা রয়েছে রাস্তার মইধ্যে অনেকগুলি ট্রাক গাড়ি দেখা যাচ্ছে।

এবার ওতে দেখা যাচ্ছে একটি বিদ্যুৎ লাইন রয়েসে চারিপাশে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

গরের মইদ্যে একটি কাপড় ফেলা রয়েসে গরের ভিতরে লাইট জ্বালানি --

এই সবির মইদ্যে দেখা যাচ্ছে এ একটি অন্ধকার ঘরের মইদ্যে একজন লোক বসা রয়েছেন কয়েকটি লাল লাইট জ্বালানো রয়েছে সেখানে --

ঘরের মধ্যে কয়েকটি বালিশ রাখা রয়েছে।

পিছে আরো একটি বড় সোফা রয়েছে টেবিলের উপর উপর একটি গমের ডিব্বা রয়েছে।

ঘরের মইদ্যে অনেকগুলা পোস্টার লাগানো রয়েসে।

টিভির দুদিক লাইন দেখা যাচ্ছে।

টিউব রয়েছে এখানে অনেকগুলা সাইকেলে লাগানো ফুল রয়েসে।

সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে পাশে আরেকটি গর রয়েসে সেখানে একটি ব্যাগ দেখা যাচ্ছে।

একজন লোক সেখানে দেখা যাচ্ছে কয়েকটি মালা লটকানো রয়েসে বাইরে একটি লাইট জ্বালানো--

অনেকগুলা বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে আর একটা সাদা বিল্ডিং ঘর দেখা যাচ্ছে।

এই সোবির মইধ্যে একটি গোয়াল গর রয়েসে।

দোকানের বাইরে কয়েকটি বস্তা রাখা যাচ্ছে পাশে একটি রাস্তা রয়েসে রাস্তা দিয়ে একটি অটো গাড়ি যাচ্ছে।

পিসনে একটি ইলেকট্রিক মেশিন রয়েছে।